লিব্রিঅফিস বেস এর উপর এই কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত জানাচ্ছি
এই টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে কোনো ফর্মে একটি তালিকা বাক্স ফর্ম কন্ট্রোল যোগ করা যায়
শেষ টিউটোরিয়ালে আমরা শিখেছি কিভাবে লিব্রিঅফিস বেস ব্যবহার করে একটি ফর্ম পরিবর্তন করা যায়
শেষ টিউটোরিয়ালে যে ফর্ম তৈরী করা শুরু করেছিলাম এবং পরিবর্তন করেছি সেটির এই রূপ আমরা দেখেছি
এই টিউটোরিয়ালে যখন ফর্ম টি তৈরী করা শেষ হবে তখন সেটি এইরকম হবে
লক্ষ্য করুন এখানে আমরা বুকস ইশ্যুড টেবিলের প্রথম রেকর্ড দেখতে পাচ্ছি
এবং আমরা তালিকা বাক্সতে বই এর ইদ ও সদস্য ID এর পরিবর্তে সত্যিকারের বইয়ের শিরোনাম এবং সদস্যের নাম দেখতে পাচ্ছি
এখানে নীচে কিছু পুশ বাটন আছে যেগুলি রেকর্ড সংরক্ষণ পরিবর্তন মুছে ফেলতে কাজে লাগে
তাই এই টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে আমাদের ফর্ম এ একটি তালিকা বাক্স কন্ট্রোল ফর্ম যোগ করা যায়
লিব্রিঅফিস বেস প্রোগ্রাম খোলা না থাকলে প্রথমে সেটি খোলা যাক
আমাদের লাইব্রেরী ডেটাবেস খুলুন
যদি বেস ইতিমধ্যেই খোলা থাকে তাহলে আপনি এখান থেকে অর্থাৎ ফাইল মেনুর অধীনে ওপেন এ ক্লিক করে লাইব্রেরী ডেটাবেস খুলুন
অথবা ফাইল মেনুর অধীনে রিসেন্ট ডকুমেন্টস ক্লিক করুন
এখন আমরা লাইব্রেরী ডাটাবেস এ আছি
যে ফর্ম আমরা শেষ টিউটোরিয়ালে তৈরী করেছিলাম অর্থাৎ বুকস ইশ্যুড টো মেম্বার্স ফর্মটি খোলা যাক
এটি করার জন্য বাম প্যানেলের ফরম আইকনের উপর ক্লিক করুন
এবার ডান প্যানেলের উপর বুকস ইশ্যুড টো মেম্বার্স এ রাইট ক্লিক করুন এবং তারপর এডিট ক্লিক করুন
এখন আমরা ফর্ম ডিজাইন উইন্ডোতে চলে এসেছি
প্রথমে বুক টাইটেল লেবেল নিয়ে আলোচনা করা যাক
লক্ষ্য করুন এখানে টেক্সট বাক্স তে শুধুমাত্র বুকিড সংখ্যা দেখা যাচ্ছে এটি আমাদের দেখতে খুব ভালো লাগে না
এরজন্য বই এর শিরোনাম অনেক বেশি সুবিধাজনক
তাই শিরোনাম প্রদর্শন করতে বেস এ কিছু পদ্ধতি আছে এবং সেই পদ্ধতিগুলির মধ্যে একটি হল একটি তালিকা বাক্স ফরম কন্ট্রোল ব্যবহার করা
দেখা যাক এটি কিভাবে করা যায়
এরজন্য প্রথমে বুক টাইটেল লেবেলের পাশের টেক্সট বাক্সটি মুছে ফেলুন
এটি করতে টেক্সট বাক্স এ ক্লিক করুন যার ফলে এই বাক্সটি নির্বাচিত হয়ে যাবে এবং আমাদের পরিচিত সবুজ বাক্সগুলি দেখা যাবে
এবং তারপর রাইট ক্লিক করে নীচে অবস্থিত কাট ক্লিক করুন
এখান থেকে টেক্সট বাক্সটি মুছে গেছে
এখন আমরা এখানে একটি তালিকা বাক্স ফরম কন্ট্রোল যোগ করব
ফরম কন্ট্রোল টুলবার এর মাধ্যমে এটি করা যায়
আমরা ভিউ মেনু ব্যবহার করে তারপর ফর্ম Controls এ ক্লিক করব
লক্ষ্য করুন বেস এ অনেক ফর্ম কন্ট্রোলস আছে
এগুলির উপর কার্সর নির্দেশ করে এগুলির কাজ সংক্ষেপে জেনে নেওয়া যাক

তালিকা বাক্স আইকন খুঁজে নিন
ওটি এখানে আছে এই আইকনের উপর শুধুমাত্র একবার ক্লিক করুন
এবার ফর্ম এর মধ্যে মাউস পয়েন্টার নিয়ে আসা যাক দেখুন ওটি এখন একটা সরু যোগ চিহ্ন -এ পরিবর্তিত হয়ে গেছে
এখন আমরা আমাদের ফর্মে তালিকা বাক্স ফরম কন্ট্রোল আঁকতে পারি
এরজন্য আপনি শুধুমাত্র এটিকে ক্লিক করুন এবং টেনে এনে আপনার ফর্মে বসান
আগে আপনি যেখান থেকে টেক্সট বাক্সটি সরিয়েছিলেন এখন এটিকে সেখানেই বসান
দেখুন ফর্ম ডিজাইন উইন্ডোর উপর একটি নতুন উইজার্ড অর্থাৎ লিস্ট বক্স উইজার্ড খুলে গেছে
এখন এই উইজার্ড - এর মাধ্যমে বইয়ের শিরোনাম লেবেল এর সাথে এই তালিকা বাক্সের সংযোগ স্থাপনে সাহায্য করবে
দেখা যাক এটি কিভাবে করা যায়
এই উইজার্ড থেকে প্রথমে সেই টেবিলটি বেছে নিন যেখানে আমরা বইয়ের শিরোনাম পাবো
তালিকা থেকে বুকস টেবিল নির্বাচন করুন এবং নেক্সট বাটনে ক্লিক করুন
এখন এই উইন্ডোতে আমরা সেই ক্ষেত্রটি নির্বাচন করব যেটি তালিকা বাক্সতে প্রদর্শিত হবে
আমরা জানি যে টাইটেল ক্ষেত্রে বইয়ের শিরোনাম আছে
তাহলে পরবর্তী ধাপে যাওয়া যাক
এই শেষ উইন্ডোতেই আমরা জাদু করব
আমরা টেবিল এবং সংশ্লিষ্ট ক্ষেত্রের মধ্যে সংযোগ স্থাপন করব
ক্ষেত্রগুলির নামগুলি লক্ষ্য করুন
বামদিকের ফিল্ডস আইএন থে ভ্যালিউ টেবল এ বুকস ইশ্যুড টেবিলের ক্ষেত্রগুলি দেখা যাচ্ছে
এবং ডানদিকের ফিল্ডস আইএন থে লিস্ট table এ বুকস টেবিলের ক্ষেত্রগুলি আছে
এছাড়াও আমরা জানি যে বুক ইদ হল বুকস টেবিলের কে ফিল্ড বা মূল ক্ষেত্র এবং বুকস ইশ্যুড টেবিল এও এটি আছে
তাই বামদিকের তালিকা অর্থাৎ ফিল্ড ফ্রম থে ভ্যালিউ টেবল থেকে বুক আইডি ক্লিক করুন
এরপর ডানদিকের তালিকা অর্থাৎ ফিল্ড ফ্রম থে লিস্ট টেবল থেকে বুক ID র উপর ক্লিক করুন
এই উইজার্ড বন্ধ করতে ফিনিশ বাটনে ক্লিক করুন
তাহলে আমরা সম্পর্কযুক্ত টেবিল এবং ক্ষেত্রগুলির মধ্যে সংযোগ স্থাপন করেছি
এখন বেস স্বয়ংক্রিয়ভাবে এই তালিকা বাক্সে সব বইয়ের শিরোনাম প্রদর্শন করবে
এখন ফর্মটি সংরক্ষণ করুন
এবং এই উইন্ডোটি বন্ধ করুন
পরবর্তী বেস টিউটোরিয়ালে আমরা আমাদের ফর্মে বাকি ফর্ম কন্ট্রোলগুলি যোগ করব
এবং সবকটি যোগ করা শেষ হলে আমাদের ফর্মটি এইরকম দেখতে লাগবে
অ্যাসাইনমেন্ট বা অনুশীলনী একটি দ্বিতীয় তালিকা বাক্স যোগ করুন যাতে অসুবিধাজনক সদস্য ID এর বদলে সদস্যের নাম থাকে
তালিকা বাক্সের অবস্থান সম্পর্কে এখন চিন্তা করবেন না
এটিকে শুধুমাত্র সদস্য নাম লেবেল এর বামদিকে রাখলেই হবে
পরবর্তী টিউটোরিয়ালে আমরা এটিকে মেম্বার নামে লেবেল এর পাশে বসাবো
এখানেই লিব্রিঅফিস বেস এ তালিকা বাক্স কন্ট্রোল এর উপর এই টিউটোরিয়ালটি সমাপ্ত হল
সারসংক্ষেপে আমরা শিখেছি কিভাবে একটি ফর্ম এ একটি তালিকা বাক্স কন্ট্রোল যোগ করা যায়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
এই প্রকল্প httpspoken tutorialorg দ্বারা পরিচালিত হয়
এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য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
এই টিউটোরিয়ালে অংশগ্রহন করার জন্য ধন্যবাদ
শুভবিদায়